ওয়ালাই কুমুস সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুমুস সালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? আমিও ভালো আছি

এইতো তা দিন কাল কেমন যাচ্ছে এইত আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে দেশের যা বর্তমান পরিস্থিতি চাকরির বাজারের যে পরিস্থিতি মনে হচ্ছে না ভাল থাকা যাবে বেশি দিন

অনেক টা কস্ট সাধ্য হয়ে গেছে

এত প্রতিযোগিতা বেড়ে গেছে

আগে তো শুধু সরকারি সরকারি চাকরি গুলোতে প্রতিযোগিতা ছিল but এখন কিন্তু এখন সরকারি বেসরকারি সব গুলা যায়গাতেই চাকরি খুব ই সরকারি বেসরকারি plus ছোট ছোট যেই আহ উম সামান্য বলেন kinder garden school বলেন বলেন এই গুলোতেও অনেক অনেকটা কঠিন হয়ে গেছে জিনিস টা হ্যাঁ সব জায়গাতে প্রতিযোগিতা চলছে কেননা আমাদের বর্তমান যে পরিমান বেকারের পরিমান বাড়তেছে তাদের কে রেখে আবার নতুন যারা পাশ করে আসছে তাদের জন্য চাকরির বাজার টা তৈরি হচ্ছে না ওই ভাবে আচ্ছা এটা র পেছনে কি আমরা আমাদের মতই তো আমরাই তো সবাই দায়ী নাকি আমরা কিভাবে দায়ি মনে করছেন আপনি আমরা কিভাবে দায়ী এখন হচ্ছে আহ যেমন coaching আহ tuition ই এই গুলো তে মানুষ ঝোকে বেশি কিভাবে সহজে পাশ করা যায়

শুধু কোন মতে point একটা আসতে পারলেই হইছে জ্বী জ্বী জ্বী সবাই আমরা ওই ফলাফলের দিকে তাকিয়ে থাকি যে কখন আমরা GPA ফাইভ পাবো কিভাবে একটা ভালো CGPA উঠিয়ে মানে সবাই মনে করে এটা থেক্কে চাকরি হয়ে যাবে কিন্তু এটা তো সব

আসলেই ভালো ভাবে করতে পারতেছি এটা কি মনে হয়? না আমাদের ও মনে হচ্ছে আমরা ওরকম ভাবে করছি না আমরা নিজের জন্য বা কাজের জন্য বা যেই চাকরি টা ওই কাজের জন্য নিজের দক্ষ করে গড়ে তুলতেছি

আমাদের মধ্যে কম দেখি হয়তো আমরা অনেক দেখেছি পড়াশোনা করার পর ও ভাল চাকুরি না পাওয়ার কারনে ঝরে যায়তেছে বা সে

এরকম কিছু কি বলে মনে হয় না জ্বী আমারো মনে হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে

সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রাথমিক মাধ্যমিক এই গুলা বাধ্যতামুলক করছে করছে তারপর ও দেখা গেছে যে মানুষ আমরা ছুটতেছি শুধু কিভাবে কাকে ফেলে আমরা কতখানি আগায়ে যেতে পারি কিন্তু আমরা যে আগায়ে যাচ্ছি আসলে কি আমাদের ভেতরে আগানোর সে দক্ষতা কি আছে আমরা কি আরেকটা চাকরির ক্ষেত্রে গিয়ে তো আহ দেখায়তে পারি না না এইটাই আমাদের আসল প্রধান সমস্যা আমার যেটা মনে হচ্ছে কারন আমরা যখন একটা Interview তে যাচ্ছি বা একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে আমাদের মধ্যে ওই দক্ষতা টাই নেই শুধু মাত্র বই এর বই পুস্তক থেকে মুখস্ত করে যে জ্ঞান টা পায় অতটুকু but আমাদের বাস্তব মুখি জ্ঞান ই নেয় ওই চাকরি টা সম্পর্কে কোন ধারনা ই থাকে না যার কারনে চাকরি পাওয়া টা কস্ট সাধ্য হয়ে যাচ্ছে আগে কিন্তু আহ এই বিষয় গুলো খুব কঠিন ছিল ভয়ে ভয়ে অ্যাঁ সামনে থেকে কিছু অংক আহ interview তে অংক নিতো

গড় করে বের করতে হয় তারপরে একটা packet এ মুলা এত থাকে তারপরে others অ্যাঁ বাকি খ

interview দিয়ে আসলাম interview হয়ে গেল

এজন্য এখন এ অবস্থা হচ্ছে আচ্ছা সরকার এক্ষেত্রে আর কিছু করতে পারে যেমন যদি কিছু বেকার মানুষ কে যদি তাদের Free তে প্রশিক্ষন দিয়ে বা তাদের কে পাশাপাশি একটা চাকরির জন্য বা বা শুধু মাত্র চাকরিই না

তাহলে হয় তো দেশে নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠতো এবং ব্যবসা ক্ষেত্রে সবাই আগ্রহী হত হ্যাঁ সৃজনশীল চিন্তা ভাবনা জ্বী জ্বী সৃজনশীল চিন্তা ভাবনা টা জ্বী জ্বী জ্বী

এজন্য প্রত্যেকের জায়গা থেকে উচিৎ আমাদের একটু একটু করে আগে বাড়ানো জ্বী জ্বী সবাই মিলে একসাথে এগিয়ে গেলে হয়তোবা আমদের দেশের কোন কিছু তে সাফল্যের দিকে অগ্রসর হতে পারব সাথে সাথে আমাদের পাশের ই এরকম কিছু থাকে এমন মানুষ দের আমরাও কিন্তু সাহায্য করতে পারব বা তাদেরকে কিছু বোঝাইতে পারব। আর এইটা করে তারাও কিছু টা আহ বুঝতে পারে বা বুঝার পর এটা করতে পারে জ্বী জ্বী জ্বী এটা ঠিক বলেছেন এবং মানুষ কে বেকার চা~চাকরির পিছে ছুটতে হবে এই মানসিকতা টা সবার মধ্যে থেকে দূর করতে হবে

হ্যাঁ চাকরি ছাড়া ও যেরকম অনেক উদ্যোক্তা হয়েও কাজ করতে পারে

২০১৯ থেকে কিন্তু আহ social media ই যে আহ live বলেন page এই গুলোতে অনেক অনেক অগ্রগতি হইছে

আগে হয়তো কয়েকটা page ছিল কয়েকজন bank promoter হিসেবে কাজ করত অ্যাঁ কয়েকটা live হত এরকম কিছু আরেকটু কঠিন ছিল এ জিনিস টা হ্যাঁ

কিন্তু এখন কিন্তু আমরা সহজ হয়ে গেছে ঘরে বসে কি করতেছি ঘরে বসে সব কিছু order করা যাচ্ছে খাবার থেকে শুরু করে

আহ দু হাজার ষোলতে আমি ও একটা page এ কাজ করছিলাম তখন দেখছি যে একটা এর মধ্যে অনেক গুলো customer এসে ভিড় করে কিন্তু এখন দেখেছি হাজার হাজার এরকম page হয়েছে হাজার হাজার group হয়েছে জ্বী জ্বী জ্বী এখন আসলে প্রতিযোগিতা এক্ষেত্রে বেড়ে গেছে এই online ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা বেড়ে গেছে এবং

একটা ব্যবসার অনেক গুলো প্রতিযোগিতা তৈরি হচ্ছে যে একজন কাপড় নিয়ে শুরু করলে তো হাজার হাজার কাপড় তো সে ক্ষেত্রে customer রা দ্বিধা দন্দে পড়ে যাচ্ছে যে কার কাছ থেকে সঠিক গুণগত মান সম্পন্য কাপড় টা বা পণ্য টা পাবে অনেক ক্ষেত্রে অনেকে ধোকা ধোকার স্বীকার হচ্ছে এভাবে

এই এটা এমন টা হচ্ছে কিন্তু উদ্যোক্তা তৈরি হচ্ছে কিন্তু কাজে লাগানো যাচ্ছে না কেননা আমি আমি এটা

আমার পাশের জন হচ্ছে আমার পাশের page উনি হয়তো ৫ টাকা থেকে ৭ টাকা

যেখানে একটু কম পায় সেখানেই চলে যায় আসলেই কি সেখানে ভালো দিচ্ছে কম টাকায়

হ্যাঁ হ্যাঁ ৫ টাকা হয়তো বা কিন্তু সেই গুণগত মানের যে মানের product টা চাচ্ছে সেটা কিন্তু দেওয়া দ দেওয়া সম্ভব হচ্ছে না দিচ্ছে না কিন্তু

বিষয় টা দেখতে এক হচ্ছে কিন্তু ওই ওই জিনিস টা দিতে পারতেছে না

আমরা আসলে আহ উম কিসের পেছনে ছুটতেছি আমরা আসলে বুঝতেছি না যে আমাদের আসলে নিজেদের উদ্যোক্তা করতে বা আমাদের এই আহ উম চাকরির যে সমস্যা টা এটা দূর করার জন্য আমাদের আসলে কি করা উচিৎ বা আমাদের আসলে কিভাবে নিজেকে সবার সামনে উপস্থাপন করা উচিৎ

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে চাকরি হচ্ছে না এরকম না অনেক অনেক চাকুরি বা অনেক কাজ আছে অনেক high বা অনেক উচ্চ বেতনের চাকরি আছে যে গুলাতে শুধু মাত্র

প প প্রশিক্ষন থাকলে কাজ করা যায় যেমন অনেক welding এর কাজ এবং plumber এর কাজ দেশে দেশের বাইরে অনেক ভাল চাকরির ব্যবস্থা আছে

ওই কাজ গুলো যদি সরকারি ভাবে কোন প্রশিক্ষনে free তে প্রশিক্ষনের ব্যবস্থা থাকতো হয়তো অনেক বেকার যুবকের জন্য এটা উপকার হত হ্যাঁ

টা কে ভালো করে বুঝায়তে পারি কাজ টা করতে পারে

এবং আমাদে পড়ালেখা টা অনেক টা হয়তো আপনি যেরকম বললেন সৃজনশীল বলা হচ্ছে কিন্তু সৃজনশীল তেমন একটা হচ্ছে না সৃজনশীল হয়তোবা মুখে মুখে বলা হচ্ছে but কিন্তু সেটা সৃজনশীল হচ্ছে না কারন দেখা যা যে সৃজনশিলের ক্ষেত্রে এখনো কিন্তু তারা guide guide থেকে পড়ব এখান থেকে পড়ব ওখান থেকে পড়ব এইখান থেকে শিখছি তো দেখা যাচ্ছে যারা মুখস্ত করে যা শিখছে তাই হয়তো দিয়ে আসতেছে কিন্তু তাদের

এটা প্রয়োগ ও করতে পারতেছে না তাদের

করতেছি আর শুধু লিখতেছি আসলে কি সেটা কত খানি ভাল বা আহ এ অনুযায়ী আমরা number টা পাবো সেটাও কি আহ আমাদের জন্য ঠিক

হ্যাঁ আমরা কোথাও কিন্তু আমরা ছুটছি শুধু মাত্র ভাল একটা

আমি ভাল একটা CGPA উঠাবো এটার পেছনে সবাই ছুটছি

আরেকটা কথা হচ্ছে মম মনে হচ্ছে যে আহ চাকরির যে বাজার টা এখন আমাদের চলতেছে যেখানেই বলেন সরকারি বেসরকারি যে কোন শিল্প খাতে Garments এ আহ এরকম সব

প্রতিষ্ঠানে যে চাকরির কথা গুলো বলা হচ্ছে

চাকরির নাম করে কিন্তু অনেক প্রতারক রা কিন্তু ঠকাই দিতেছে জ্বী জ্বী জ্বী এটা আমি কয়েকদিন আগে দেখেছি যে ওই poster টা নিয়ে দেখান হচ্ছে যে তাদের কে চাকরি দেওয়া হবে কিন্তু তাদের থেকে কিছু টাকা নিয়ে তাদের কে ঘোরাচ্ছে বা অনেকে

প্রতিদিন খবরে কিন্তু এমন প্রতিদিন দেখানো হচ্ছে social media ই দেখানো হচ্ছে বারবার সবাই কে অবগত করা হচ্ছে এক্ষেত্রে আমরা যেন কিছু শিখি তারপর ও কি হয়